রুমটির পিছনে দেওয়ালটি সাদা রঙের।

রাস্তার মধ্যে অনেক গাড়িঘোড়া দেখা যাচ্ছে।

সামনে আমি সবুজ ঘাস দেখতে পাচ্ছি।

মধ্যে গোরুটিকে খাবার দেওয়া রয়েছে।

যা দেখতে পাচ্ছি এখানে কিছু গর্ত হয়েছে এবং গর্তের মধ্যে জল জমে রয়েছে।

আমি এখানে একটি রেলওয়ে স্টেশনের ছবি দেখতে পাচ্ছি।

দোকানটি মিউজিক্যাল ইনসট্রুমেন্ট বিক্রি করার একটি দোকান।

উপরে একটি ব্যাগ পড়ে রয়েছে পাশে দুটি তবলা পড়ে রয়েছে।

বিল্ডিংটির সামনে লোহার গেট লাগানো রয়েছে।

ছবিতে একটি মেয়েকে দেখা যাচ্ছে।

এখানে লাল রঙের একটি ব্যানার লাগানো রয়েছে।

সামনের দিকে একটি জানালা রয়েছে জানলা দিয়ে আলো ঢুকছে।

ছবিতে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি।

যার ঘাড় থেকে রেড কালারের ইয়ারফোন ঝুলছে।

এবং পেছনে কিছু পাথরের দেওয়াল দেখা যাচ্ছে।